এই দৃশ্যে একজন পুরুষ একজন মহিলার হাতে একটি চাবি দিচ্ছেন এবং পিছনে একটি তিন চাকার অটো রিকশা দেখতে পাওয়া যাচ্ছে লাল রঙের।

এবং নিচে অনেক জনসংখ্যার ভিড় দেখতে পাওয়া যাচ্ছে।

কিছু ফুল এবং আলোক সজ্জায় সজ্জিত দেখতে পাওয়া যাচ্ছে।